আমিও তাই আশা করি আপু অনেক টা সময় হয়ে গিয়েছে আহ আমার আসলে যেতে হবে আসলে অনেক বেলা হয়ে গিয়েছে আসা করি পরে অন্য কোনো বিষয় কথা হবে ধন্যবাদ আসসালামালাইকুম

ঘটনার আকস্মিকতায় প্রতিক্রিয়া জানাতে নারাজ অনেকেই। বিগত কয়েক বছর ধরেই tollywood এর অন্যতম বড়ো cinema র এখন SBF । bollywood এর প্রথম সারির ছবির economy থেকে শুরু করে রাজ্যের cinema hall এ ব্যাবসার ক্ষেত্রেও প্রতিযোগীদের অনেকটা পিছনে ফেলে দিয়েছে এই সংস্থা। শুধু প্রযোজনা ছাড়াও তাদের নিজস্ব digital platform রয়েছে। বাণিজ্যিক এবং অন্যথার ছবির পাশাপাশি বাংলার ছোট পর্দায় একচেটিয়া ধারাবাহিকের SBF কলকাতার কাছাকাছি বারুইপুর নরেন্দ্রপুর ছাড়াও রাজ্যের অন্যান্য জেলাতেও SBF এর বেশ কিছু cinema hall রমরমিয়ে ব্যবসা করে. তালিকাতে রয়েছে কৃষ্ণনগর, মগরা, নোয়াপাড়া, পুরুলিয়া, গাড়িট, বোলপুর, শেওড়াফুলি, কল্যাণী, মেমারি। বর্তমানে cinema hall ছবি প্রদর্শনে প্রযুক্তির সরবরাহোর SBF কিন্তু রাঘব বোয়াল police এর জালে ধরা পড়তেই টালিগঞ্জ কার্যত দুই শ্রেণীতে বিভক্ত। আসলে বাংলা cinema industry তে দীর্ঘদিন দাদাগিরির অভিযোগ এর বিরুদ্ধে প্রতিযোগিতার নিজেদের এক নম্বর জায়গাটা রাখবে তারা নাকি industry র প্রত্যেকের উপর জোর খাটাই। তাই একদল মনে করছেন শ্রীকান্তর গ্রেফতারে SBF যাবে, অন্যদিকে পক্ষ মনে করছে শ্রীকান্ত গ্রেফতার মানে SBF এর থেমে যাওয়া। পরোক্ষে industry তে কাজ থমকে যাবে, SBF এর প্রযোজনায় বেশ কিছু ছবির কাজ এখনও চলছে। কিছু ছবির মুক্তি অসন্ন্য। ত্রিশ তারিখ নেতাজির জন্মদিনে মুক্তি পেয়েছে। মুখোপাধ্যায়ের নতুন ছবি অঞ্জন দত্তর finally ভালোবাসা মুক্তি পাওয়ার কথা এখন । একটু অপেক্ষায় রয়েছি দুর্গের পরের গুপ্তধন বাড়ি অনিল কাপুর ও কন্যা সোনাম কাপুর তখন তার এক লড়কি কো দেখা তো আইসা লাগা হিন্দি ছবি দ্বায়িত্ব রয়েছে SBF । এই মুহূর্তে চলতি জি বাংলার রানু পেলো lottery ও colors র নিশীর ডাক এর মতো জনপ্রিয় ধারাবাহিক তারা। star জলসার জয় কালী কলকাত্তা ওয়ালি এবং সদ্য শুরু হওয়া গুড়িয়া যেখানে গুড্ডু সেখানের ই সংস্থা . আগামি মাসেই শুরু হইবে অরিন্দম শীলের খেলা যখন শুরুর shooting. cinema ই শুধু নয়, রয়েছে TV র web series এর কাজও। industry জানে SBF এর শ্রীকান্ত, তাই শ্রীকান্তর অভাবে এই পাহাড়প্রমাণ কাজ বন্ধ কর আশঙ্কাও উড়িয় উড়িয়ে দেওয়া যাচ্ছেনা। শেষ পর্যন্ত এই গ্রেফতারের ফল কি তা দেখতে মুখের গোড়ায় industry । ভোর তখন সাড়েতিনটে চারটে হবে, রাতের রাস্তায় তখন থানার ঢুকবেন উত্তর থানার একজন sub INSPECTOR । আচমকাই তার নজর আসে রানী মালা খাটের সামনে একটা ট্রাক এসে দাঁড়ায়। সেখান থেকে এক থানা থেকে police শক্তি বাহিনীর মহিলা সদস্যরাও আসেন। দীর্ঘ দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর জানা যায় তার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরে। police জানিয়েছে, তার পারমিতা পাঁজা লাখোটিয়া স্বামীর সঙ্গে সন্ধ্যায় সেক্ষেত্রে হয়তো এই মহিলা গভীর রাতকে বেছে নিয়েছিলেন। কাশ্মীরের কুলকামের বাসিন্দা শ্রী শশী চৌহান মোদিক আহম্মেদ ওয়ানের সাহসিকতার কুর্নিশ জানিয়ে মিহিত্তর অশোক চক্রোর সম্মানে প্রসিত করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে আগামী ছাব্বিশ january দিল্লিতে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজের অনুষ্ঠান স্ত্রী হাতে পদক তুলে দেবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। কিন্তু একটা কালো অত অতীত রয়েছে, আত্মার আত্মহত্যি দিলে জন্মত ঠাঁই হবে, এই কথাই আকৃষ্ট হয়ে তিনিও একসময় সন্ত্রাসবাদীদের তালিকায় নাম লিখিয়েছিলেন। কিন্তু কিছুদিনের মধ্যে ঘোর কাটলে

পেয়েছিলেন এই শহীদ জওয়ান। কিন্তু এই টা । এদিকে এমন উপস্থিতি থেকে বেরোনোর উপায় কি তা নিয়ে একটা অংশের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করে। শেষ পর্যন্ত

সৌরভ বৃহস্পতিবার সন্ধ্যায় বহু কাঠ খড় পুড়িয়ে নানা জায়গা হাতড়াতে হাতড়াতে যা জানা গিয়েছে। তাতে ভাগ্নে আর নেই কিন্তু দিদি ওর জামাইবাবুকে জানাতে পারেনি, কারণ ওরা সইতে পারবেনা। ভাগ্নে কিছুটা আঁচ করলে ক্ষোভের তার মধ্যে জাহাজ company র সঙ্গে চুক্তি অনুযায়ী যাদের নিয়োগ শেষ হওয়ার কথা উনিশ সালের সাতাশে january । অস্বাভাবিক ভাবেই আর কিয়েকদিন বাদেই তিনি দেশের তার ফিরে আসার অপেক্ষায় বাবা, মা ও বোন দিন শুধু গুনছিলেন। সেই গোনা শেষ হলে সে সেই গোনা শেষ হল না। কাকদ্বীপের কালীন নগরের রাজার বাড়ি থেকে পুরো পাড়ায় এখন উম শোকস্তব্ধ। শহরের যাবতীয় রাস্তা মেরামত করা হয়। আদালতের এই নির্দেশ মধ্যে পরের সফরে রাস্তা মেরামত কাজ সমস্থার কথা বলে supreme court এর দ্বারস্থ হয় পৌরসভা। supreme court পৌরসভাকে চার মাস সময় দিয়ে বলে এর মধ্যে পরিবেশ বান্ধব নতুন ব্যবস্থা গড়ে তুলতে হবে, সেইমতো পৌরসভার হাতে সময় রয়েছে march এর শেষ পর্যন্ত। supreme court এর নির্দেশ শোনার পর থেকে পৌরসভা পরিবেশ বিশেষজ্ঞর পরামর্শ নিয়ে জায়গাটা রাখতে পারে।

এই হত্যা মামলার মূল অভিযুক্ত আর্জি খারিজ করে দেয় আদালত। ওই তিন সহকারী সরকারি আইনজীবী তখন আদালতে। বিরোধিতা করে বলেন খুনের পর, ঘটনার পর অভিযুক্ত প্রদীপ গুহ ফেরার হয়ে গেছিলো। তার বিরুদ্ধে আদালতে আগাম জামিন আবেদন করেন, কিন্তু সেই আবেদন নাকচ হয়ে গেলে সরকারি আইনজীবী বলেন এর পর বহু কাঠ খড় পুড়িয়ে কলকাতা police এর গোয়েন্দা বিভাগের সাহেব গ্রেফতার করতে সামর্থ হয়। এই মামলা অভিযুক্তের বিরুদ্ধে খুনের অভিযোগ এনে chargsheet দেওয়া হয়েছে। শীঘ্রই মামলার বিচার পক্রিয়া শুরু হবে। এই ব্যাবস্থার জামিন দেওয়া ঠিক হবেনা। অন্যদিকে প্রদীপের আইনজীবী মুখোপাধ্যায় বলেন যেখানে charge sheet হয়ে গিয়েছে সেখানে জামিনের আর্জি নাকচ করে দিতে হবে। মাও মামলাটা বিচারের জন্য যা প্রথম থেকে অতিরিক্ত জেরা ও direct যেটাকে এজলাসে কিন্তু মামলাটি ফের অন্যদিকে চলে যায়। আইনজীবীদের বক্তব্য যে এজলাসে যে নাম কথা হয়েছিল সেখানের না হয়ে কেন সুনাম এজেলেস এর এক সেটাই আশ্চর্যের বিষয়। যদিও এই নিয়ে সরকারি আইনজীবীর কোনো মন্তব্য করতে চাননি। ঠাকুরপুকুর থানা এলাকায় এক গৃহবধূ অস্বাভাবিক মৃত্যুর মামলা ঠিক করা হয়।

একমাত্র ছেলের সঙ্গে যেটাই শেষ শেষ আলাপ তা ঘুণাক্ষরে বুঝতে পারেননি বাবা দেবব্রত। মা কাবেরী ও বোন রাজলক্ষী পানিগ্রাহী কয়েকদিন আগেই লোকমুখে বিষয়টি গিয়ে russia থেকে crimea কে পৃথক করেছে যে কার্যপ্রণালী সেই অংশ জাহাজে অবলিকাণ্ডের ঘটনা ঘটেছে। কিন্তু তার পর তাকে রাজা কোথায় কিভাবে রয়েছে তার সঠিক কোনো খবর পাওয়া যায়না। রাজা কেমন আছে সে খবর দেওয়ার দেওয়ানেওয়া জাহাজ company আমাদের বিপথে চালিত করে গিয়েছে। এখন বলছে নিখোঁজ, কখনও বলছে অসুস্থ। অনেক পরে এ মারা যাবার খবর নিশ্চিত করতে এখন দেহটি সঠিক ভাবে কখন কবে কোথায় আসবে তা নিয়ে তালবাহার চালিয়ে যাচ্ছে। আট নম্বর পূর্ব গঙ্গাধরপুরের বাসিন্দা দেবব্রত পানিগ্রাহী দলিল লেখার কাজ করেন। মাধ্যমিক pass করার পর থেকে রাজার স্বপ্ন ছিল engineer হবেন। দেবব্রত বাবু ছেলের সেই স্বপ্ন পূরণ করেন। হলদিয়া থেকে pass করে সোজা কাজের খোঁজে পঁচিশ বছরের যুবক রাজা চলে তার মুম্বাই। সেখানে জাহাজের চাকরির জন্য nimbus marine agent company এর সঙ্গে কথা হয়। গত দুহাজার আঠেরো সালের ছাব্বিশে january তিনি মুম্বাই থেকে জাহাজে ওঠেন। এরপর তার জাহাজটি বিশ্ব পরি পরিক্রমার বেরোয় একুশে january । শেষ পর্যন্ত সন্ধ্যের দিকে উপাচার্যকে চিঠি দেন । এর পর নিজের অবস্থান থেকে সরে আসেন উপাচার্য। অনুরাধা জানিয়ে দেন তিনি তিন ছাত্রর উপর থেকে suspension তুলে নেওয়া হয়েছে। তবে তাকে আন্দোলনের জয় বলে দাবি করছে আন্দোলনকারীরা। আবার উপাচার্য জানিয়েছেন ছাত্ররা ক্ষমা চাওয়ার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত তিন দিন ধরে বিশ্ববিদ্যালয়ের আন্দোলন শুরু করেছিল ছাত্রীরা, ছাত্র ছাত্রীরা। মঙ্গলবার দিন council এর সদস্য তাদের রাত পর্যন্ত ঘেরাও করে রাখার পর বুধবার সকাল থেকে উপাচার্যকেও ঘেরাও করে রাখা হয়। স্লোগান, করা প্রতিক্রিয়া দিয়ে নিজেদের দাবি আদায়ের চেষ্টা করছিলো । এই আন্দোলনকে black mail তকমা দিয়ে বৃহস্পতিবার করা ভাষায় প্রতিক্রিয়া দেন